সামনে দুজন লোক দেখা যাচ্ছে।

এ ছবিটিতে একটি ট্রেনের বগি দেখা যাচ্ছে।

একটি লোক রাস্তার উপর কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে ফেস ওয়াশ ক্রিম ইত্যাদি রয়েছে।

ছবিটির বাঁপাশে একটি বোতল ও রয়েছে।

এই ছবিটিকে দেখে মনে হচ্ছে যে এটি একটি মোবাইলের দোকান।

পিছনে আরো কয়েকটি গাছও রয়েছে।

ডানপাশে একটি লোক হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে একটি খোলামেলা ঘর দেখা যাচ্ছে।।

এই ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

দোকানটির বাইরে টুনি বাল্ব ঝুলিয়ে রাখা হয়েছে।

দোকানটিতে বিভিন্ন ধরনের খাবার রয়েছে।

সামনে একজন লোক বসে রয়েছে।

এই ছবিটিতে অনেকগুলো লোক দেখা যাচ্ছে।

এই ছবিটিতে অনেকগুলো টোটো রয়েছে।

ছবিটিতে কয়েকজন লোকও আছে।

এই ছবিটিকে দেখে মনে হচ্ছে যে এটি একটি টোল ফ্রি গেট ।

এই ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

এই ছবিটিকে দেখে মনে হচ্ছে এটি একটি সাইকেল শোরুম ।

পাশে লোকটি হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

দোকানটিতে একটি কফি মেশিনও দেখা যাচ্ছে।

ছবিটির ডান পাশে একটি অ্যাম্বুলেন্সও রয়েছে।

সামনে রাস্তাতে একটি লোক দেখা যাচ্ছে।

এসিটির পাশে একটি টি_ভি আছে।